লিব্রিঅফিস সিএএলসি এ সেল নিয়ে কাজ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাকে স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এ আমরা শিখব একটি স্প্রেডশীট এ কিভাবে সংখ্যা টেক্সট তারিখ ও সময় লেখা যায়
কিভাবে ফরম্যাট সেলস ডায়লগ বক্স ব্যবহার করা যায়
কিভাবে সেলগুলির মধ্যে এবং শীটগুলির মধ্যে যাতায়াত করা যায়
সারি কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায়
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
তাহলে প্রথমে cell এ তথ্য লেখার পদ্ধতি শেখা যাক
পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইল টি খুলুন
সেল এ কোনো কিছু লেখার জন্য ওই সেল এ ক্লিক করুন এবং কীবোর্ড এর মাধ্যমে লেখাটি লিখুন
লেখাটি স্বাভাবিকভাবে বামদিকে সরে থাকে
ফরম্যাটিং বারের কোনো একটি অ্যালিগ্নমেন্ট ট্যাব এ ক্লিক করে এই বিন্যাস পরিবর্তন করা যায়
আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখন স্প্রেডশীটের আ1 নামের সেলে ক্লিক করুন
দেখুন নির্বাচিত সেল টি উজ্জ্বল হয়ে গেছে
আমরা ইতিমধ্যেই কলামের শিরোনাম লিখে রেখেছি
আইটেমস শিরোনাম এর নীচে কিছু আইটেম এর নাম লিখুন যেমন সালারি হাউস রেন্ট ইলেকট্রিসিটি বিল ফোন বিল লন্ড্রি ইসেলেনিয়াস
সেল এ সংখ্যা লিখতে সেল এ ক্লিক করুন এবং সংখ্যাগুলি লিখুন
ঋণাত্মক সংখ্যা লেখার জন্য হয় সংখ্যার আগে একটি বিয়োগ চিন্হ লিখুন বা সেটিকে বন্ধনীর মধ্যে লিখুন
স্বাভাবিকভাবে সংখ্যাগুলি ডানদিকে সরে থাকে এবং ঋণাত্মক সংখ্যার আগে একটি বিয়োগ চিহ্ন থাকে
পূর্বাবস্থায় ফিরে আসা যাক
এখন আমরা চাই আমাদের পারসোনাল ফাইনান্স trackerঅডস স্প্রেডশীট এর সিরিয়াল নম্বর শিরোনাম অর্থাৎ SN এর নীচে প্রতিটি আইটেমের ক্রমিক সংখ্যা নীচে নীচে থাকুক
আ2 নামের সেল এ ক্লিক করুন এবং ১২৩ সংখ্যাগুলি নীচে নীচে লিখুন
ক্রমিক সংখ্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরাট করার জন্য সেল আ4 এ ক্লিক করুন
সেলের নীচে ডানদিকের কোনে একটা কালো বাক্স দেখা যাচ্ছে
সেটিকে সেল আ7 পর্যন্ত টানুন এবং মাউস বাটনটি ছেড়ে দিন
দেখুন আ5 থেকে আ7 পর্যন্ত সেলগুলিতে পরবর্তী ক্রমিক সংখ্যাগুলি দেখা যাচ্ছে
আইটেম গুলির ক্রমিক সংখ্যা লেখার পর আমরা এখন কস্ট শিরোনাম এর নীচে প্রতিটি আইটেমের জন্য খরচ লিখতে চাই
এটি করতে সি3 নামের সেল এর উপর ক্লিক করুন এবং হাউস রেন্ট এর জন্য ব্যয় হিসাবে রূপিস 6000 লিখুন
এখন যদি আমরা সংখ্যার পূর্বে টাকার চিন্হ চাই তাহলে কী করবো160
ধরুন আপনি ইলেকট্রিসিটি বিল হিসাবে রূপিস 800 লিখতে চান
তাহলে সেল সি4 এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট সেলস বিকল্পটির উপর ক্লিক করুন
ফরম্যাট সেলস ডায়ালগ বক্স খুলে গেছে
প্রথম ট্যাবটি হল নাম্বারস
যদি এটি ইতিমধ্যে নির্বাচিত না থাকে তাহলে সেটির উপর ক্লিক করুন
ক্যাটেগরি এর মধ্যে বিভিন্ন বিভাগ যেমন সংখ্যা শতাংশ কারেন্সি তারিখ সময় এবং আরো অনেক কিছু আছে
কারেন্সি বা মুদ্রা নির্বাচন করুন
এখন ফরম্যাট বিকল্পটির নীচে নিম্নমুখী তীর এ ক্লিক করুন
সমগ্র বিশ্বের বিভিন্ন মুদ্রা চিহ্ন এখানে দেখা যাচ্ছে
আইএনআর রূপিস ইংলিশ ইন্দিয়া নির্বাচন করুন
স্বাভাবিকভাবে ড্রপ ডাউন এ রুপী 1234 নির্বাচিত থাকে
ডানদিকের ছোট প্রিভিউ এলাকায় আপনি এটির প্রিভিউ দেখতে পারবেন
Options এর মধ্যে ইছামত দশমিক স্থান সংখ্যা এবং সংখ্যার আগের শূন্য সংখ্যা যোগ করার বিকল্প আছে
লক্ষ্য করুন আমরা শূন্যর সংখ্যা বাড়াতে ফরম্যাট এর ক্ষেত্র টি রূপিস ১234 দশমিক শূন্য শূন্য ত়ে পরিবর্তিত হয়ে গেছে যা ২ দশমিক স্থান ইঙ্গিত করছে
লক্ষ্য করুন প্রিভিউ এলাকায় পরিবর্তনটি দেখা যাচ্ছে
প্রতি হাজার এর জন্য কমা বিভাজক যোগ করতে থাউজেন্ডস সেপারেটর এর উপর করুন ক্লিক করুন
আগের মতই প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
এছাড়াও আপনি ফন্ট ট্যাব এ ক্লিক করে ফন্টের স্টাইল বা শৈলী পরিবর্তন করতে পারেন
এখানে ফন্ট টাইপফেস এবং সাইজ এর বিভিন্ন বিকল্প আছে
ফন্ট এফেক্টস্ এবং অন্যান্য ট্যাবগুলি ব্যবহার করুন
আমরা পরে অন্য টিউটোরিয়াল এ অ্যালিগ্নমেন্ট ট্যাবের বিকল্পগুলি নিয়ে আলোচনা করবো
এখন ওক ত়ে ক্লিক করুন
৮০০ লিখুন এবং Enter টিপুন
দেখুন ৮০০ সংখ্যাটি ২ দশমিক স্থান সমেত ৮০০ টাকা হিসাবে দেখা যাচ্ছে
এখন সি5 থেকে সি7 পর্যন্ত সেলগুলিকে নির্বাচন করুন
CTRL কী চেপে ধরুন এবং সেল জি2 ও নির্বাচন করুন লক্ষ্য করুন সব নির্বাচিত সেলগুলি উজ্জ্বল আছে
যেকোনো একটি উজ্জ্বল সেল এ রাইট ক্লিক করুন এবং ফরম্যাট সেলস নির্বাচন করুন
আগের মতই একই বিকল্প নির্বাচন করুন
OK ত়ে ক্লিক করন
এখন অন্যান্য সব খরচ হিসাবে নীচে নীচে লিখুন ফোন bill এর জন্য ৬০০ টাকা লন্ড্রি খরচ হিসাবে ৩০০ টাকা মিসেলেনিয়াস খরচ হিসাবে ২০০০ টাকা একাউন্টস শিরোনাম এর নীচে মাসিক বেতন হিসাবে ৩০০০০ টাকা লিখুন
ক্যালক এ তারিখ লিখতে সেলটি নির্বাচন করুন এবং তারিখ লিখুন
আপনি তারিখ এর উপাদানগুলি ফরওয়ার্ড স্ল্যাশ বা একটি হাইফেন ব্যবহার করে আলাদা করতে পারেন অথবা নির্দিষ্টভাবে লিখতে পারেন যেমন ১০ অক্টোবর ২০১১
ক্যালক এ তারিখ এর বিভিন্ন ধরনের বিন্যাস ব্যবহার করা যায়
অথবা আপনি সেল এ রাইট ক্লিক করে তারপর ফরম্যাট সেলস বিকল্প নির্বাচন করতে পারেন
ক্যাটেগরি ত়ে দাতে এবং ফরম্যাট এ পছন্দসই বিন্যাস নির্বাচন করুন
আমি ১২ ৩১ ১৯৯৯ নির্বাচন করলাম
প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
নীচে বিন্যাস সংকেত হিসাবে এমএম ডেড এবং ইয়ি দেখা যাচ্ছে
আপনি প্রয়োজন অনুযাই এই বিন্যাস সংকেত পরিবর্তন করতে পারেন
আমি ডেড এমএম এবং ইয়ি লিখলাম
প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
ওক ত়ে ক্লিক করুন
ক্যালক এ লেখার জন্য সেলটি নির্বাচন করুন এবং সময় লিখুন
আপনি সময় এর উপাদানগুলি কোলন দ্বারা আলাদা করতে পারেন যেমন ১০ কোলন ৪৩ কোলন ২০
অথবা আপনি সেল এ রাইট ক্লিক এবং তারপর ফরম্যাট সেলস বিকল্প নির্বাচন করতে পারেন
ক্যাটাগরি ত়ে টাইম এবং ফরম্যাট এ পছন্দসই বিন্যাস নির্বাচন করুন
আমি ১৩ কোলন ৩৭ কোলন ৪৬ নির্বাচন করলাম
প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
নীচে বিন্যাস সংকেত হিসাবে HHMMSS প্রদর্শিত হচ্ছে
আপনি প্রয়োজন অনুসারে বিন্যাস সংকেত পরিবর্তনও করতে পারেন
প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন
ওক ত়ে ক্লিক করুন
আসুন আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
এখন আমরা শিখব কিভাবে স্প্রেডশীট এর একটি সেল থেকে অপর সেল এ এবং একটি শীট থেকে অন্য শীট এ যাতায়াত করা যায়
তাহলে প্রথমে দেখা যাক কিভাবে একটি স্প্রেডশীট এর এক সেল থেকে অন্য সেলে যাতায়াত করা যায়
আপনি একটি সেল এ কার্সার দিয়ে শুধুমাত্র ক্লিক করেই সেই নির্দিষ্ট সেলটি ব্যবহার করতে পারবেন
দেখুন শুধুমাত্র একটি বিশেষ সেল উজ্জ্বল হয়ে গেছে
একটি বিশেষ সেল ব্যবহার করার আরেকটি পদ্ধতি হল সেল রেফারেন্স ব্যবহার করা
নামে বক্স এর ঠিক ডানদিকের ছোট কালো নিম্নমুখী তীর এ ক্লিক করুন
এখন আপনি যে সেল এ যেতে চাইছেন সেটির সেল রেফারেন্স লিখুন এবং এন্টার টিপুন
এমনকি আপনি নামে বক্স এ ক্লিক করে উপস্থিত সেল রেফারেন্স মুছে দিতে পারেন এবং তারপর আপনার প্রয়োজনীয় সেল রেফারেন্স লিখতে পারেন
এরপর আমরা শিখব কিভাবে একটি স্প্রেডশীট এর বিভিন্ন সেলের মধ্যে যাতায়াত করা যায়
সেলগুলির মধ্যে যাতায়াত করার প্রথম পদ্ধতি হল কার্সার ব্যবহার করা
ফোকাস বা ক্রিয়া কেন্দ্র সরাতে যে সেলটিকে আপনি ক্রিয়া কেন্দ্র করতে চান সেখানে কার্সর নিয়ে যান এবং সেখানে মাউস এর বাম বাটন টিপুন
এখন একটি নতুন সেল ক্রিয়া কেন্দ্র হয়ে গেছে
সেল গুলির মধ্যে যাতায়াত করার আরেকটি পদ্ধতি হল একটি সারির পরবর্তী সেলে যেতে ট্যাব ব্যবহার করা
একটি সারির আগের সেল যেতে Shift ও Tab ব্যবহার করা
একটি কলামের পরের সেল এ যেতে Enter ব্যবহার করা
একটি কলামের পূর্ববর্তী সেল এ যেতে Shift ও Enter ব্যবহার করা
এরপর আমরা শিখব কিভাবে কিবোর্ড ব্যবহার করে ক্যালক এর বিভিন্ন স্প্রেডশিট এর মধ্যে যাতায়াত করা যায়
সক্রিয় শীট এর ডানদিকের শীটটি ব্যবহার করার জন্যControl এবং পেজ ডাউন কী দুটি একসাথে টিপুন
সক্রিয় শীট এর বাম দিকের শীটটি ব্যবহার করতেControl এবং পেজ ইউপি কী দুটি একসাথে টিপুন
আপনি কার্সার ব্যবহার করেও শীট গুলির মধ্যে যাতায়াত করতে পারেন
ওয়ার্কিং উইথ শীটস নামক টিউটোরিয়াল এ এই বিষয় বিশদ বিবরণ আছে
যদি আপনার অনেকগুলি শীট থাকে তাহলে কিছু শীটের ট্যাব স্ক্রিন এর অনুভূমিক স্ক্রল বার এর আড়ালে লুকিয়ে থাকতে পারে
যদি তাই হয় তাহলে শীট ট্যাবগুলির নীচের বাঁদিকে উপস্থিত চারটি বাটন ব্যবহার করে আপনি ট্যাবগুলি দেখতে পারবেন
আসুন পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক
কার্সর দ্বারা অনেকগুলি সেল নির্বাচন করার জন্য প্রথমে একটি সেলে ক্লিক করুন
এখন মাউস এর বাম বাটন টিপে রাখুন
স্ক্রিন এ কার্সর টি ঘরান এবং যখন প্রয়োজনীয় সেলগুলি উজ্জ্বল হয়ে যাবে মাউস এর বাম বাটন ছেড়ে দিন
দেখুন নির্বাচিত সেলগুলি উজ্জ্বল রয়েছে
একাধিক পরস্পর সংলগ্ন কলাম বা সারি নির্বাচন করতে সেগুলির প্রথম কলাম বা প্রথম সারির উপর ক্লিক করুন
এখন শিফট কি নীচে চেপে ধরুন
এই দলের শেষ কলাম বা সারিত়ে ক্লিক করুন
একাধিক কলাম বা সারি যারা পরস্পর সংলগ্ন নয় তাদের নির্বাচিত করতে সেগুলির প্রথম কলাম বা সারির উপর ক্লিক করুন
কন্ট্রোল কী টিপে ধরুন এবং কন্ট্রোল কীটি টিপে রেখেই বাকি সব কলাম বা সারির উপর ক্লিক করুন
একাধিক সংলগ্ন শীট নির্বাচন করতে প্রথম প্রয়োজনীয় শীট এর ট্যাব এ ক্লিক করুন
এখন শেষ প্রয়োজনীয় শীট এর ট্যাব এ কার্সর বসান
Shift কীটি ধরে শীট ট্যাবে ক্লিক করুন
এই দুই শীটের মধ্যে সব ট্যাব সাদা হয়ে গেছে যা নির্দেশ করে যে তারা সব নির্বাচিত হয়
এখন আপনি যা করবেন সেটাই সব উজ্জ্বল শীট গুলিকে প্রভাবিত করবে
একাধিক শীট যারা পরস্পর সংলগ্ন নয় তাদের নির্বাচন করতে প্রথম শীট er ট্যাব এ ক্লিক করুন
এখন তৃতীয় শীট ট্যাবের উপর কার্সারটি সরান
কন্ট্রোল কীটি টিপে ধরুন এবং শীট ট্যাবে ক্লিক করুন
নির্বাচিত ট্যাবগুলি সাদা হয়ে গেছে এবং এখন আপনি যাই করবেন সেটি সব উজ্জ্বল শীটগুলির উপর প্রযক্ত হবে
লিব্রিঅফিস সিএএলসি এর উপর এই কথ্য টিউটোরিয়াল টির এখানেই সমাপ্তি হল
এতে আমরা শিখেছি ক্যালক এ কিভাবে সংখ্যা টেক্সট টেক্সট রূপে সংখ্যা তারিখ এবং সময় লিখবেন
কিভাবে ফরম্যাট সেলস ডায়ালগ বক্স ব্যবহার করবেন
কিভাবে বিভিন্ন সেল এবং বিভিন্ন শীট এর মধ্যে যাতায়াত করা যায়
সারি কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায়
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী স্প্রেডশীট practiceঅডস খুলুন
সিরিয়াল নাম্বারস এ ১ থেকে ৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি নীচে নীচে লিখুন
ট্যাব কী ব্যবহার করে সেলগুলির মধ্যে যাতায়াত করুন
সিরিয়াল নম্বর এর নীচের সব লেখাগুলি নির্বাচন করুন
তারিখ এবং সময় এর জন্য একটি করে কলাম যোগ করুন
ফরম্যাট সেলস ডায়লগ বক্স এ প্রদর্শিত বিকল্পগুলি ব্যবহার করে সেগুলির মধ্যে কিছু মান লিখুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিও টি ডাউনলোড করেও দেখতে পারেন
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
শুভবিদায়